সামনে অনেক গয়না ঝোলানো আছে।

এটি মাছের বাজারের ছবি।

তিনখানা ঘরও দ্ দেখা যাচ্ছে এখানে সেখানেও মাছ বিক্রি হচ্ছে খুবই ভিড় এখানে লোকজনে ভর্তি।

মানুষরা ফাইল নিয়ে রয়েছে ভেতরে কোনো এক্সাম বা কিছু জন্য এসছে।

আকাশটা পুরো মেঘলা দেওয়ালটা সাদা আর ওপরে মূর্তি করা রয়েছে ভগবানের অনেককটা।

এখানে গ্যাস ওভেন চিমনি প্রেসার কুকার সব রিপেয়ার করা হয় তার সাথে সাথে এখানে এগুলো বিক্রিও করা হয় প্লাস ঠিক করা হয়।

ছবির মধ্যে আমরা একটি নদী বেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি।

অনেক লম্বা লম্বা পা-পাহাড়ি গাছ রয়েছে।

তার সামনে একটি লোক বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে।

এইচ_ডি_এফ_সি ব্যাঙ্কের এ_টি_এম এর সামনে লাইন রয়েছে।

এখানে ডানদিকে স্টেজের একটি পাহাড়ের মত স্ট্যাচু বানানো আছে।

আকাশটা হালকা কালো হয়ে আসছে।

এক ওয়েট মেশিন রয়েছে যেটা দিয়ে এক্সাসাইজ করতে পারবে মানুষেরা।

বাঁ দিকে ট্রেন এসছে দুটো টি_টি দাঁড়িয়ে রয়েছে।

বাঁদিকে একটা ল্যাম্পপোস্ট রয়েছে ডানদিকে একটা ছাতা আছে ছাতার নীচে অনেকে দাঁড়িয়ে আছে।

আকাশ পরিষ্কার নীচে নরমাল কংক্রিটের মেঝে বানানো আছে।

এখানে একটা মণ্ডপ সাজানো হয়েছে খুব সুন্দর প্যালেসের রাজপ্রাসাদের মতো করে।

ডানদিকের ছবির সামনেই একটা ল্যাম্পপোস্ট আছে।

এটা একটা খাবারের দোকানের ছবি।

উপরে দুখানা ফ্যান রয়েছে বাঁদিকে একটা টি_ভি সামনে দুখানা কোল্ড্রিংসের ফ্রিজ রয়েছে।

কাঠের মূর্তির ডান দিকে একটি কাঠের গাছ বানানো আছে।

লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কাঠের বানানো।

অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা হাত ধরে গোল করে দাঁড়িয়ে আছে মাঝখানে।

সামনে অনেক কটা টিফিন বক্সটি একটা টেবিলের ওপর রাখা আছে।

দাঁড়ানো মহিলাটি হলুদ কালারের জামা আর কালো কালারের প্যান্ট পড়ে আছে।

এখানে চাউমিন রাখা আছে বয়েল করা।

লাল কালারের সসের বোতল আছে আর একটা প্যাক করা খাবার রয়েছে।

বাঁদিকে একটা রোড যাচ্ছে রাস্তা।

একটা সেলায়ের মেশিন আছে একটি লোক বসে সেলাই করছে কাপড়।